বিকাশ শিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত। প্রত্যেক শিশুর মধ্যে যে সমস্ত সম্ভাবনা গুলি আছে তা প্রত্যেকটির পরিপূর্ণ বিকাশ ঘটানো শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। তাই শিশু কেন্দ্রিক শিক্ষা ক্ষেত্রে ব্যক্তি স্বাতন্ত্র্যের ওপর গুরুত্ব আরোপ করা খুবই প্রয়োজন। শিশুর বিকাশে যে সকল সম্ভাবনার কথা বলা হয়ে থাকে সেগুলি হল দৈহিক, মানসিক, প্রক্ষতি, সামাজিক, নৈতিক প্রভৃতি। এই সকল দিকের বিকাশ সমাধানের জন্য মধ্য দিয়ে সমাজের উপযুক্ত করে গড়ে তোলায় শিশু কেন্দ্রিক শিক্ষার অন্যতম লক্ষ্য। অতএব শিক্ষার সার্বিক সম্ভাবনা গুলির উপর গুরুত্ব আরোপ শিশুকেন্দ্রিক শিক্ষার একটি বিশেষ উল্লেখযোগ্য দিক। পার্থক্ষম নির্ধারণের ক্ষেত্রে শিশুর ইচ্ছা আগ্রহ মানসিক ক্ষমতা ইত্যাদি বিবেচনা করার প্রস্তাব শিশু কেন্দ্রিক শিক্ষার বিশেষ তাৎপর্যের পরিচালক। বর্তমানে পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে কতগুলি নীতি ঠিক করা হয়েছে। এই নীতি অনুযায়ী পাঠক্রমের বিষয়বস্তু শিশুর চাহিদা ভিত্তিক হবে। পার্থক্রমের বিষয় বস্তু শিশুকে ভবিষ্যৎ জীবনে সঙ্গতি বিধান করতে সহায়তা করবে অর্থাৎ পাঠ্যক্রমে শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সমস্ত দিকের কথা বিবেচনা করে বলা হয়েছে অর্থাৎ শিশুকে ভিত্তি করেই শিশু কেন্দ্রিক শিক্ষার পার্থক্রম তৈরি হয়ে থাকে। শিক্ষা পদ্ধতি নির্বাচন ও রচনার ক্ষেত্রে আধুনিক কালে যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে তা শিশু কেন্দ্রিক শিক্ষার তাৎপর্যের পরিচালক। আধুনিক শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থী স~ সক্রিয়তার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শিশুর আত্মক্রিয়তা সেখানে সব থেকে বেশি কার্যকরী নীতি তাই যে শিখন পদ্ধতি শিশুকে শিক্ষাক্ষেত্রে সব দিক থেকে বেশি সক্রিয় করে তুলতে পারে তাই হলো আদর্শ পদ্ধতি। আধুনিক কালে যে সকল নতুন পদ্ধতি প্রচলিত হয়েছে সেগুলো সবই শিশু কেন্দ্রিকতা। মনোজ কার্তিক ও বিজ্ঞান ভিত্তিক। নিশ্চিত করে বলা যায় শিশু কেন্দ্রিক আধুনিক পদ্ধতি গুলি বিজ্ঞানের উপর নির্ভর করে গড়ে উঠেছে বলে নতুন নতুন পদ্ধতি ও শিক্ষার উপকরণ আবিষ্কৃত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যে গতানুগতিক ব্যবস্থা প্রচলিত ছিল শিশুকাণ্ডের শিক্ষা প্রতিষ্ঠিত হওয়ার ফলে ব্যবস্থার ক্ষেত্রে সেই ব্যবস্থার ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন আনা হয়েছে এর ফলে শিক্ষার্থীরা প্রাথমিকভাবে শিক্ষা গ্রহণ করে থাকে। প্রতিষ্ঠানগুলি হয়ে উঠেছে শিক্ষার্থীদের বাগান স্বরূপ আনন্দ সহকারে খেলাধুলা করেই স্বাভাবিকভাবে তারা বিকশিত হয়ে উঠতে থাকে। শিশুকাণ্ডের শিক্ষা ব্যাবস্থায় আত্ম শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তার সাথে সাথে এসেছে আত্মশৃঙ্খলার বিষয়টি। যাতে করে শিক্ষার্থীরা আত্মপ্রেরণার মধ্যে দিয়ে নিজেদের আচরণগুলিকে মন্থন করে শৃঙ্খলা স্থাপন করতে পারে। শাসনের পরিবর্তনের ফলে এই স্বাধীনতা শিশুরা অনেক বেশি উপভোগ করতে পারে এবং অনেক বেশি উৎসাহী হয়ে ওঠে। বিদ্যালয়ে সময়কালী তাকে বলা হয় হৃদপিণ্ড। মানুষ হৃদপিন্ডের কার্য ছাড়া যেমন বাঁচে না তেমন এই সময়ের ছাড়া বিদ্যালয়ের অচল. বর্তমানে সময় তালিকা প্রনয়ন করার সময় শিশুদের কথা ও মনুষত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়। পরিচালনার ক্ষেত্রে প্রয়োগ করার ফলে শিক্ষা পরিচালন ব্যবস্থা সহ ও বিজ্ঞান নিশ্চিত হয়েছে গণতান্ত্রিকতার নীতি প্রয়াতের ফলে উপযুক্ত শিশুদের সুযোগ প্রদান বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সারা বিশ্বে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাকে সাদরে গ্রহণ করে নিয়েছে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় সিশুকেন্দ্রিকতা শিশুকেন্দ্রিক শিক্ষার জন্যই প্রথম রূপ লাভ করেছে যা শিক্ষা ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। তাই শিশুকেন্দ্রিকতা গুরুত্বের বিষয়টি লক্ষ্য রেখে আধুনিক শিক্ষা দফতরকে প্রত্যেক মৌলিক নীতির মধ্যে শিশুদের জীবনে প্রভাব লক্ষ্য করা যায়। তাই যথাযথ তাৎপর্যের ক্ষেত্রে আধুনিক শিক্ষার হল শিশুদের শিক্ষা। আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা নানা দিক দিয়ে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার তুলনায় পরিবর্তিত হয়েছে। গতানুগতিক শিক্ষা ব্যাবস্থায় শিক্ষককে দেওয়া বেশি হয়। শিশুকে কোনো গুরুত্ব দেওয়া হতো না। নিজে উভয়ের মধ্যে তুলনামূলক আলোচনা করা হয়ে থাকবে। অন্যদিকে রয়েছে খেলার ফলে শিক্ষার একটি বিষয়। খেলা মানুষের স্বতঃস্ফূর্ত আনন্দদায়ক ক্রিয়া শিক্ষার্থীর সক্রিয়তা ছাড়া ছাড়া শিক্ষা হতে পারে না। আবার এই সক্রিয়তা যদি আপত্তি তো হয় তাহলে শিক্ষার ব্যাহত হয়। শিক্ষার্থীরা যাতে শিক্ষাক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া করতে পারে সেই বিষয়ে বিশেষ নজর দিতে হবে সুতরাং শিক্ষার জন্যে শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত সক্রিয়তা প্রয়োজন। আর এই প্রচেষ্টার পুনরাবৃত্তি তখনই ঘটাতে পারে যখন শিক্ষার্থী তা করে আনন্দ পায় সুতরাং আনন্দদায়ক অভিজ্ঞতায় শিক্ষার কাজে সহায়তা করে। নতুন নতুন অভিজ্ঞতা, শিরনের মধ্যে শিক্ষার প্রকৃত তাৎপর্য অন্তর্নিহিত থাকে অর্থাৎ শিক্ষা হবে সমাজকর্মী সৃজন ধর্মী। প্রকৃত শিক্ষার মধ্যে খেলার বৈশিষ্ট্যগুলি থাকা উচিত। শিক্ষাবিদ টি পি নান বলেছেন যে খেলা হল একটা বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান শিক্ষার ক্ষেত্রে। তাই সৃজনশীলতার সু গভীর দিকটি এর মধ্যে দিয়ে প্রকাশ পায়। খেলাভিত্তিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্যগুলি হল প্রথমত শিশুরা খেলার মধ্যে নানা রকম জিনিস গড়তে ভালোবাসে। খেলার মধ্যে তারা নতুন নতুন জিনিসই গড়তে পছন্দ করে। এইভাবে তারা তাদের নির্মাণ প্রবৃত্তিকে রচনা করে। এই কারণে খেলাকে শিক্ষাবিদগণ সৃজনত কাজ বলেছেন। খেলা শিশুকে আনন্দ দেয়, যে কোনো ধরনের খেলা শিশুকে আনন্দ দেয় এবং সাধারণ মানুষের আনন্দ অনুভূতি তার আখাঙ্কার বস্তুর প্রাপ্তির মধ্য দিয়েই আসে। তাই সহজে শিক্ষাকে খেলার সঙ্গে সংযুক্ত করলে শিক্ষার্থী পড়াশোনার প্রতি এবং শিক্ষার প্রতি অনেক বেশি উৎসাহী হয়ে ওঠে। খেলার ছলে শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীর প্রকৃতি অনুযায়ী সক্রিয়ভাবে তাকে খেলায় নিযুক্ত করে দেওয়া। শিক্ষাকে খেলাধুত্তি করতে হলে শিক্ষক মহাশয়কে এ বিষয়ে বিশেষ ভাবে সচেষ্ট হতে হবে এবং শিক্ষায় যাতে সে আরো বেশি আগ্রহী হয়ে ওঠে, সেই দিকে বিশেষভাবে শিক্ষককেও গুরুত্ব দিতে হবে। শিশুকেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে মন্তেশ্বরী অবদান অপরিসীম। শ্রেণী শিক্ষার বিরূপ সাধন করে তিনি যে শিক্ষা পদ্ধতি প্রবর্তন করেন তা শিক্ষাক্ষেত্রে এক সুদূরপ্রসারী পরিবর্তনের সুচনা করে। ব্যক্তি বৈষম্যের জন্যে প্রতি শিশুর কতগুলি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে তার শিক্ষা পত্রকে প্রপাতে শিক্ষা দপ্তর প্রয়োগ করা অত্যন্ত প্রয়োজন। উনিশশো সাত খ্রিস্টাব্দে বিদ্যালয় স্থাপন করেন মন্তেশ্বরী। বিদ্যালয়টির

শিক্ষার্থীদের স্বাধীনতা, স্বয়ংশিক্ষা, শিক্ষা উপকরণ, প্রকৃতির সাহায্যে শিক্ষাদান পদ্ধতিকে বিজ্ঞান ভিত্তিক ভাবে উপস্থাপন করেছেন। মন্তেশ্বরী শিখন পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীদের অগাধ স্বাধীনতা প্রধান। প্রত্যেক শিশুর নিজ প্রকৃতি ও ক্ষমতা অনুযায়ী শিক্ষা গ্রহণ করবে। ভয় দেখিয়ে কিংবা পুরস্কারের লোভ দেখিয়ে শিক্ষার্থীকে জোর করে শিক্ষা দেওয়া যাবে না। চার দেওয়ালের মধ্যে আবদ্ধ রেখে তাদের স্বাভাবিক বিকাশের পথকে রুদ্ধ করা যাবে না। স্বাধীনতার অর্থ হলো উৎশৃঙ্খলা থেকে প্রশ্রয় দেওয়া নয়। ছেলেদের শৃঙ্খল মুক্তির কথাই তিনি বলেছেন। স্বাধীনতা নিয়ন্ত্রণ হবে স্বতঃস্ফূর্ত অন্তর্গত শৃঙ্খলার মধ্যে দিয়ে। মন্তেশ্বরী চেষ্টা করেছেন শিক্ষার মধ্য দিয়ে স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ ঘটাতে। তার পদ্ধতিতে নিজের চেষ্টায় শিক্ষা উপকরণ অর্থাৎ সাজ সরঞ্জামের সাহায্যে শিশু নিজেই শেখার চেষ্টা করবে। এজন্য তিনি কতগুলি খেলনা প্রস্তুত করেন। খেলনাগুলি এমন ভাবে তৈরি যে শিশু যদি কোন ভুল করে তাহলে নিজেরাই সংশোধন করতে পারবে। একেই বলা হয় স্বয়ং শিক্ষা। মন্তেশ্বরী শিক্ষার পদ্ধতিতে কোন সি~ পদ্ধতিতে কোন শিক্ষক নেই, আছে একজন পরিচারিকা। তিনি শাসন বা সাহায্য কোন কিছুই করবেন না। তবে তিনি মাতৃ স্নেহে সর্বদা পাশে থাকবেন। শিশুরা নিজেরা খেলবে, শিখবে এবং কাজ করবে। পরিচারিকা সকলের দিকে লক্ষ্য রাখবে, উৎসাহ দেবে। কখনো তিনি খেলার সাথী হবেন। এখানে শিক্ষার্থী বিরামহীন ভাবে খেলতে থাকে কোন কিছু জোর করে কিংবা শাস্তি দিয়ে করানো হয় না। এখানে নিপিরণ নেই। কোন শিশু যদি অন্য শিশুর খেলায় বাধা দেয় পরিসরের কাজ সেখানে হস্তক্ষেপ করেন। মন্তেশ্বরী শিখন পদ্ধতিতে ইন্দ্রিয়ের প্রশিক্ষণের জন্য বেবিফিক যন্ত্র উদ্ভাবন করেন। এখানে আছে নানা আকারে নানা মাপের কাঠের ফলক, লাঠি সিলিন্ডার ধাতুর ঘন্টা, রঙিন পুতুল, কাঠের সিঁড়ি, মঞ্চ বিভিন্ন শব্দ উদ্ভাবনের জন্যে বন্ধ কাঠের বাক্স, বড় বড় হরফে লেখা কাঠের রঙিন বর্ণমালা, কাঠ বোর্ডের বাক্সে, কাঠের উপর লেখা বিভিন্ন অংক ইত্যাদি। এসব শিক্ষা উপকরণের সাহায্যে রং চেনা, স্পর্শ শক্তি, স্মৃতিশক্তি ও দর্শন শক্তির বিকাশ ঘটানো বিভিন্ন আকাল ও আকৃতি সম্পর্কে ধারণা, অক্ষর সম্পর্কে ধারণা সংখ্যালঘুদের সাহায্যে এক থেকে দশ পর্যন্ত গণনা প্রভৃতি নিজে নিজেই শিক্ষা গ্রহণ করে থাকে। তাহলে আর নাকের ছন্দে শিশুর জীবন শুরু হয় আনন্দের সঙ্গে। পরের পথ অতিক্রম করে পরিপূর্ণতা লাভের দিকেই এভাবে সে এগিয়ে যায়। ফাইভের বহুদিনের অভিজ্ঞতায় শিক্ষার্থীর জীবনে শেষ স্তর বেঁধে আত্মবিকাশের উপযোগী কটকগুলি খেলা ও লেখা ও কাজ আবিষ্কার করেন। এগুলি হচ্ছে শিশুর বিকাশের স্তর অনুসারে ছয়টি উপহার ও অনেকগুলিকে অনেকগুলি হাতের কাজ। প্রথম উপহার হল নানা রঙের দুটি ফুলের বল, তৃতীয় উপহার হল কাঠের গোলক, ঘনক ও সিলিন্ডার। তৃতীয় উপহার হলো একটি ঘন~ ঘন আটটি ভাগে ভাগ করা। এদিকে চেয়ার, সিঁড়ি, দরজা, প্রভৃতি তৈরি করা যায়। চতুর্থ উপহারটি হল আটটি লম্বা প্রিজম। পঞ্চম উপহারটি হল একসঙ্গে ঘনক পিজম। ষষ্ঠ উপহারটি হল এক থেকে পঞ্চম উপহার মিলিয়ে। এসব জিনিস দিয়ে নানা রকম জিনিস তৈরি করা যায় ও বিভিন্ন সংখ্যা শেখানো হয়ে থাকে। সপ্তম থেকে নবম উপহার কাঠ, কাঠের টুকরো, দড়ি ইত্যাদি। এ দিয়ে পরিধি, পরিমাণ ও আয়তন সম্পর্কে ধারণা জন্মায়। প্রতিটি উপহারের পেছনেই ছয় বিল একটি দার্শনিক ব্যাখ্যা জুড়ে দিয়েছেন। শিক্ষার ক্ষেত্রে প্রত্যেকটি উপহারের বাস্তব উপযোগীতাকেই কেউ অস্বীকার করতে পারেন না। ছয়জনের শিক্ষা পদ্ধতিতে কাদা, বালি, কাঠের গুঁড়ো, কাগজ, প্রকৃতি দিয়ে নানা জিনিস তৈরি করতে শেখানো হয়। এছাড়া সেলাই, মাদুর বোনা, প্রভৃতি নানা কালের ব্যবস্থা আছে। এসব কাজের মধ্যে দিয়ে সৃজনী শক্তির বিকাশ, আত্মবিশ্বাস, অর্থ সঞ্চালনের দক্ষতা বৃদ্ধি পায়। নানা জিনিস সম্পর্কে ধারণা সৃষ্টি হয়। অন্যদিকে শিশুদের আহ এই কাজের মধ্যে দিয়ে মানসিক বিকাশ ঘটে থাকে এবং নিজের পরিণীতি বোধ সম্পর্কে নিজের কাজ সম্পর্কে নতুন ধারণা তৈরি হয়। অন্যদিকে অন্য শিশু কি করছে তার কাজের প্রতি দৃষ্টি আকর্ষণও করতে পারে এবং একসাথে অনেক শিশুর সমাগম হলে সেখানে একে অপরের পরিচয়ের মধ্যে দিয়ে একটি সামাজিক পূর্ণ ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠতে পারে একটি শিশু এবং সেই দিকেই সে এগিয়ে চলে। এভাবে শিশুদের শিক্ষার জন্যে যে সকল পদ্ধতি এবং যে সকল নীতির কথা বিভিন্ন শিক্ষাবিদ এবং বিদ্যা বাদী বলেছেন সেগুলিকে মাথায় রেখে শিশু শিক্ষাকে একটি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়ে থাকে বর্তমান শিক্ষা পরিস্থিতিতে। যদিও করোনা মহামারী বিধ্বস্ত সময়ে দাঁড়িয়ে শিক্ষা অনেক বেশি অবহেলিত হয়েছে, শিশুরা গৃহে বন্দি থেকেছে তবুও নতুন করে তাদের উদ্যম জোগানোর জন্যে এই শিক্ষানীতিগুলিকে পুনরায় ব্যবহার করে তাদের শিক্ষার প্রতি আগ্রহ করে তোলাই এই মুহূর্তে মানুষের অন্যতম কর্তব্য। অরে ইন্দ্রদা তুমিও এখানে আমি এইতো electronics choose করলাম কাকে আর জানাবো আমি এইতো নতুন এইখানে এলাম কাউকে চিনিও না যদি জানতাম যে তুমি আছো এখানে তাহলে হয়তো contact করতাম তোমার সাথে না গো আপাতত কেউই নেই এখানে চেনাজানা তোমার সাথেই দেখা হলো এখন হ্যা যাচ্ছিলাম একটু দোকানে actually tiffin এনেছিলাম তো বাকিরা সবাই যাচ্ছে দোকানে তাই যাচ্ছে ওদের সাথে একটু

joint টে joint টে হয়েছে মোটামোটি একটা rank তার পরে একটা college থেকে একটা monk joint নিয়েছিল তো ওখানে একটা ভালো rank হয়েছে প্রায় দুশোর মতো আ ec টাই choose করতে হলো actually cac টা নিতে চেয়েছিলাম but বাবা বললো যে ec টাই তাই ওটাই নিতে হলো

HS তো ভালোই মোটামোটি ভালোই হয়েছে seventy percent ছিল মোটামোটি আর বোলো না এইতো HS~HS টা exam এর সময় তো একদমই বাইরে বেড়ানো বন্ধ গিয়েছিলো বাড়িতেই যা একটু time পেতাম

এখন তো ভালোই লাগছে college তাও বেশ দেখতেও ভালো পরিবেশ টাও মনে হচ্ছে ভালোই হবে এখন দেখি আর কয়েকটা দিন যাক সেই তো তুমি আছো এত দুবছর হয়ে গেলো তোমার এখানে থাকা আরো ভালো ভাবে বলতে পারবা HOD টা কে যেন কোন sir টা যেন আমার না গুলিয়ে যাচ্ছে sir যে কোনটা কোন sir

তার পরে class এ একদিনই এসেছিল আমাদের তখনি যা কথাবার্তা বললো হু হু এখন তো এলাম কেবল তো আমাদের দিবাকর sir তো নিচ্ছে এখন দিবাকর sir ভালোই লাগে ভালোই class নেই ও আচ্ছা চলো তাহলে চলো হ্যা হ্যা বাড়িতে ভালোই আছে তোমার খবর বোলো মাও তো সেই আমার মতোনি মানে আমি পড়ছি তার পাশে পাশে মায়ের ও পড়া হয়ে যাচ্ছে এরকম অবস্থা মা ও আমাকে নিয়ে busy যতটা না আমার tension ততটা মায়ের ও tension যে

হ্যা নাচটা চলছে এখন আর class এ আর যাওয়া হয় না এইতো college এ joint করলাম আর time হয় না তাই বাড়িতে একটু continue করি হ্যা গো নাচ আমার খুবি ভালো লাগে

আর বোলো না আগে তো বাড়িতেই করতাম তার পর class joint করেছি তো ওই জিনিস গুলা আর একটু brash হয়েছে হ্যা আমার ওই hip hop টাই বেশি ভালো লাগে western আর বোলো না সে আর নেই এখন break up হয়ে গেছে হ্যা কি আর বলবো কখন যে কি হয়ে যায় সেটা কি আগে থেকে বলা যাই আ ঝগড়াটা actually এই যে আমি আমার exam চলছিল exam নিতে এত busy হয়ে গিয়েছিলাম time দিতে পারছিলাম না তাই কথাবার্তা কম হতো

আ তারও মাথা গরম হয়ে গিয়েছিলো দিয়ে আমিও রাগ দেখিয়ে দিলাম দিয়ে তার পর হঠাৎ করে ও বলছে যে এরকম ভাবে আর থাকা possible হচ্ছে না দিয়ে তারপরে তো আর কোনো call ও নেই কোনো massage ও নেই আমিও তাকে block করে দিয়েছি ও হয়তো আমাকে block ই করে দিয়েছি রেখেছে ও হ্যা হ্যা হ্যা sir বলছিলেন library থেকে নিয়ে নিতে তো আমি কয়েকটা নিয়েছি যে দিন ভর্তি হতে আসছিলাম আর বাকি গুলো আরো নিতে হবে আমাদের তো হাজার মতো নিয়েছিল হুঁ

হে এ সবথেকে বেশি তো এ যাই হোক আমার maths টা খুবই বেশি ভালো লাগতো তাই ওই class টাই আপাততো এখন ভালোই লাগছে তারপরে

আমার Ayradanga School Ayradanga DBA academy

আ week and day এ ওখানে জাই থেকে তারপরে college start হলে আবার চলে আসি এখানে last এই তো last week এই গেছিলাম

আর বোলো না অরে বাড়ি থেকেও pressure দেয় মাও বলছে দরকার নেই সামনে exam আছে new year এর program তো আবার হবে তখন আবার নাহয় জাবি দেখতে বা নাচ টাচ করবি

আ না গো সরস্বতী পূজায় এবার actually বাড়িতেই পুজো হয়েছিল তো তো বাড়িতেই busy ছিলাম আর বাকি তো school এর যারা friends ছিল প্রত্যেকবার আমরা তো বেরোতাম এবার ওরাও কেও বেড়াইনি তাই আমার বেড়ানো হয়নি

হু আরো সবাই থাকে তাদের সাথে চলে যায় হু আচ্ছা হে জায়গাটাও তো একটুক ভিতরে এখানে অনেক problem হবে রাত হয়ে গেলে অনেকটাই হে এম হ্যা পেয়েছিলাম আরো college actually engineering না আমি math owners পেয়েছিলাম কলকাতায় একটা college এ

হে গো সবাই আ ও তো কলকাতায় পেয়ে গেছে এখন দেখি কোথায় ভর্তি হয় হ্যা বলছিলো তো এর আগের দিন call করেছিল দিয়ে বললো যে এরকম এরকম পেয়েছি কলকাতায় দেখি এখন বা বাড়ি থেকে যেতে দেয় কি না হে ও পেয়ে গেছে ও চলেগেছে এইতো বারাসাতেই গেছে হে হে nursing না accioly ওটা the farmer the farmer বলতে এই যে ওষধের এই দোকান গুলো হয় না দোকানের যে মালিক থাকে আর কি laichech একটা laichech হ্যা হ্যা laichech টা তো দরকার পরে দোকান দেওয়ার জন্য তো ও তারই একটা course দু বছরের হ্যা ওটা যদি দোকানটা যদি ভালো ভাবে চলতে start করে দেয় তাহলে আর ওকে আর ফিরে তাকাতে হবে না

তার পর তুমিও তো বোলো আসলে engineering টা আমার অতটাও করার ইচ্ছা ছিল না তবে আমি একটা এমন একটা মানে math এর honours পেয়েছিলাম আমি তো ভেবেছিলাম যে কলকাতায় পেয়েছি যখন কলকাতায় চলে যাবো math তাও ঐদিকে চলবে plush আর এইদিকে তো জানোই আমার নাচ ভালো লাগে টাই নাচ টাও একটু continue করতে পারবো যাই হোক বাবা তো যেতে দিলো না বাবার ইচ্ছে যে engineering পড়ি তাই এখানে ভর্তি করিয়ে দিলো নাচটা এইতো আমাদের মহেশ মাটিতেতেই একটা ক্লাস ছিল dancing star academy ওখানেই শিখতাম আমাদের saturday আর sunday আর এগারোটা থেকে হে হে ওটাই তো problem হু জানি ওই জন্যই তো মনটা খারাপ হয়ে গিয়েছিলো যেদিন ভর্তি হতে এলাম যে saturday sunday দুদিনই class হয়

না dress টা হচ্ছে আমাদের কে টাকা নিয়েছে এবার বলেছে যে আর এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবে আমাদেরকে

হু হু হু accurate তো লাগবেই প্রথম প্রথম তারপর পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে হে এটা ঠিক হু বুধবার আর বৃহস্পতিবার দুদিন কিন্তু যতই বোলো খুবই একটা ot time এটা হে sunday তো sunday ই হয় ইস কি অবস্থা sunday তে সবাই ছুটি ছুটি নিয়ে বাড়িতে থাকবে আর আমাদেরকে college এসে class করতে হবে এ বাবা আর বোলো না হু সেটা নিয়েই তো আমরা আছকে বলা বলি করছিলাম class এ যে কি যে হবে freshers এর time এ আমরা মু আমরা গা বাঁচিয়ে বাঁচিয়ে কোনো রকমে এইদিন ঐদিন যাচ্ছি যাতে এ গুলো থেকে একটু দূরে থাকি ও বাবা কোনটা যেন সায়ন দা আমি তো চিনিও না

আমাদের এবার মোটা মোটি চল্লিশ জন আছে class এ

school life এ তো দেখেছ যে এ আ

হ্যা বলবো আছকে বাবাও বোধয় জানে না মু না হ্যা

ও আচ্ছা এখানে কি class করার পরও কি tuition এর দরকার পরে কারণ আমাদের কে তো sir বলেছিলো যে class সব করিয়ে দিবে tuition এর আর করার দরকার নেই

আ হ্যা বলেছে মোটামোটি বলেছে হ্যা বললাম একদিন এসছিল দিয়ে introduction করলো নিজেকে তার পর আমাদের কাছ থেকেও আমাদের নাম সব কিছু জানলো দিয়ে তার পর ওই আর কি একদিনই এসছিল

চা আচ্ছা চলো বোলো হ্যা সত্যি আমি চা ওরকম খাই না আমি coffe টাই বেশি খাই বাড়িতে তবুও খাই একদিন কি আছে ইস না না ওটা ভেবে খাই না আমি চা খাই but ওরকম আমার নেশা নেই চা খাওয়ার but এটা আমিও শুনেছি fact টা আমিও জানি না এবার আমি coffe টা এই জন্য খাই coffe এ র test টা খুব ভালো লাগে চায়ের থেকে আমার চা তা অটো ভালো লাগে না ঐজন্য

ও তাহলে তো তাহলে তো ভালোই আমি coffe ই খাবো freshers এ র ব্যাপারে দাদা দাদা দিদি রা একদিন এসছিল আমাদের class এ তো বলে গেলো যে পাঁচশো টাকা করে লাগবে আর বাকি আমরা যদি profimass কোনো করতে চাই তাহলে সেটার নামগুলো জমা দিয়ে দিতে মু হে দিয়ে তো চাইছি but frist time এরকম নাচ করতেই college এসে আমার কেমন যেন মনে হচ্ছে

আ হে ভালোই লাগে

আচ্ছা দেখতে হবে তাহলে বের হোক আগে hd quality বের হোক hd quality ছাড়া আবার দেখতে ইস্সে করে না তো তোমার কোন sim যেন ও তাহলে তো ভালোই হলো একই stream এ আসি তাহলে তো তোমার কাছ থেকে অনেক help পাবো

ও ওটা তো আ নষ্ট হয়ে গেছে sim টা আবার ওই জন্য নতুন একটা নিয়েছিলাম দাও আমি number টা দিচ্ছি হ্যা এই তো ভর্তি তো হলাম college এ এবার দেখা যাক

এবার আসে পাশে মানে এতটা ভিড় হয়ে গেলো হঠাৎ করে bus এ উঠার সময় দিয়ে ওখান থেকে হঠাৎ করে দেখছি মানে second এর মধ্যে আমার পকেট থেকে phone টা নাই

আমি বুজতেও পারিনি যে কখন উঠিয়ে নিয়েছে আসলে এত ভিড় ছিল না আর গাড়িতে উঠার জন্যএত ধাক্কা ধাক্কি হচ্ছিলো সেই ইয়ে তে আমি বুজতেও পাইনি যে কখন উঠিয়ে নিয়েছে পকেট থেকে আমি actually exam দিতে যাচ্ছিলাম রায়গঞ্জে

কি আর বলবে gd করলে কি আর পাওয়া যাই জানোই তো হ্যা sim টা হচ্ছে lock করে দিয়েছে হ্যা হ্যা হা ওই number এ sim টা আমি পেয়েও গেছি ঐটাই এই sim টা আর কি হু আমি তো জানোই আগেও samsung use করতাম ঐজন্য আবার ওই samsung ই নিয়েছি samsung না না গো samsung এর আগে যে phone গুলো ছিল না যে series ওই phone গুলো খুবই hang করতো এটা তো series এই আছে এ গুলো hang tang করে না এত এটা মোটামোটি ধরো আঠারো আঠারো হাজার না এটা আমি atcually দোকান থেকেই নিয়েছি হা খুবই বাপরে আর বোলো না যখন phone টা হারিয়ে গেলো কিছু ছবি মানে আর ছিল school এর গুলো ওই ছবিগুলোর break up নেওয়া ছিল না আমার কাছে ওগুলো আর পাবোও না সব চলে গেলো

হে নম্বরগুলো সব পেয়ে গেছি আর plus কিছু document ছিল আরো ওগুলো ভাগ্গিস break up নেওয়া ছিল তাই পেয়ে গেলাম ওগুলো না না হ্যা এটা তো এই recently নিলাম এটা

ও হো দেখো দেখো আমি খেয়ালি করি নি যে তুমি হচ্ছে massage করেছো